এটা একটা পুকুর আছে পুকুরের সাইডে অনেক গাছ আছে আর তার পাশে খুব ছোট ছোট সুন্দর কালারের --

ফ আ ফুল দিয়ে এন্ড আ ছোট ছোট সবুজ রঙের এখানে পাতা দিয়েও ফুল দিয়ে সাজানো হয়েছে। গাড়ির কালার হচ্ছে সাদা কালারের ।

ওখানে ছোট ছোট অনেক পাথর দেখা যাচ্ছে ছোট ছোট লাল ফুল ও ফুটেছে ওইখানে আর অনেক ফোর্সে এই ম ম ঝরনাটা আ--

চ্ছে আকাশের কালারটা সাদা দেখা যাচ্ছে। একটা ডান্ডার মতো ওখানে দাঁড় করানো আ--

এটা একটা মসজিদের জায়গা। মসজিদে সবাই বসে আছে ।

এটা একটা এ পাহাড়ি এলাকা এখানে দুজন --

এটা একটা প্যান্ডেলের ছবি দেখা যাচ্ছে প্যান্ডেলটা খুব সুন্দর ভাবে সাদা আর দুটো স্ট্যান--

এটা এখানে লেখা আছে এম কিস ফারগারি টেক্সটাইল প্রাইভেট লিমিটেড আছে এটা একটা হোলসেল ক্লোথ মার্চেন্ট আছে লেখা।

আকাশের রং নীল রঙের দেখা যাচ্ছে দু - তিনটে গাছ এখানে বেশ বড় বড় দেখা যাচ্ছে।

এই সাইডে অনেক ছোট ছোট গাছ লাগানো আছে ওইদিকে দু-চারটে গাছের নিচে গুলো দেখা যাচ্ছে এই--

সবুজ কালারের রাখা আছে একটা লোক এখানে দাঁড়িয়ে আছে আর তার সাইডে একটা তাজমহলে--

এ দেয়ালের কালার হচ্ছে হলুদ কালারের এখানে উপরের আকাশ দেখা যাচ্ছে।